এই ঠিকই আছি, এত চাপ assignment midsame হলো তার সঙ্গে সঙ্গে class শুরু করে দিলো খুব চাপ যাচ্ছে. তারপর তিনটে subject টের আমাদের আ~ assignment ফাসায়মেন্ট দিয়ে দিয়েছে আবার Video বানাতে হবে এই বানাতে হবে সে করতে হবে. সত্যি কিছু বুঝতে পারছিনা কিভাবে কি assignment করবো কি video বানাবো মাথা কখনো কখনো না মানে puzzle হয়ে যাচ্ছে মাথাটা. তা~ তারপরে এই যে এখন এই রাম নবমীর ছুটি তা এখানে তো সবাই বাড়ি যাচ্ছে ইয়ে করছে সেজন্যে আবার problem ও হয়ে যাচ্ছে.

কে জানি কবে হবে আদৌ হবে কি না, সবকিছু মিলিয়ে পুরো একদম গোলমাল হয়ে গেছে একদম মাথাটা সেটাই, তারপরে আমাদের এখন তো পয়লা বৈশাখ আসছে তো তোর কি plan?

দুর্গাপুজোর পর পয়লা বৈশাখ ই একটা বাঙালিদের সবথেকে বড় উৎসব তো এটাই আমি তোকেও জিগ্গেস করতাম তোর কি plan বাড়ি ঠারি যাচ্ছিস? না বাড়ি যাচ্ছি না কেনো কি আমার দাদু মারা গেছেন তা এখন পয়লা বৈশাখ কিছুই হবে না, তো আমি hostel এই থাকবো আর মা বা~ ভাব~ মা বাবা ভাব~ যে হয়তো ওই সময় এখানে আসবে এসে দেখা ফেকা করবে আমার সাথে, সেটাই. আর তোর কি plan?

midsem এর পরও বাড়ি গেলাম না ছুটিই পাচ্ছি না, তো বলছে পয়লা বৈশাখ এর আগে বাড়ি যেতে, তো আমি ভাবছি পয়লা বৈশাখে সময় আমি বাড়ি যাবো আর পয়লা বৈশাখে তো খুবই আনন্দ হয় খুবই আনন্দ হয় সেই খাওয়া দাওয়া থেকে নিয়ে তোর programme থেকে নিয়ে নাচ গান অনুষ্ঠান মানে জমজমাট ব্যাপার হয়. ইস এখন তালে এইসব যে ভাবছিস এইটার আগে ticket গুলো দেখে নে একটু ticket এখ~ আমাদের এই~ এইখান থেকে ভুবনেশ্বর থেকে রাঁচী তো দুটোই train একটু ticket ফিকিট গুলো একটু দেখে রাখ. আমার তো আবার হ্যাঁ আমার তো সেটাই break journey হচ্ছে আমার তো এখান থেকে রাঁচী যাবো আবার রাঁচির থেকে DaltonGanj যেতে হয়. আর ticket গুলো আমি দেখেছি ticket আছে, তো আমি এই কাল পরশুর মধ্যে বাবাকে বলবো বাবাই করে দেবে ticket তো আমি confirm যে আমি যাচ্ছি বাড়ি. আর তু যাচ্ছিস না? না, আমি তো যাচ্ছি না আমার মা বাবাই আসছে আর পয়লা বৈশাখে একটা জিনিস কি বলতো আমরা ঠিক আছে আমরা রাঁচী DaltonGanj যেটা Jharkhand আমরা out of bengal আছি কিন্তু ওখানে কথাটা হচ্ছে যখন মানে আমা~ আমাদের ওখানে যেহেতু bengal community হয় ওখানে কি হয় বলতো আ যেদিন আমাদের পয়লা বৈশাখ হয় সেদিন আমরা ওখানে গিয়ে যাই, ওখানে সবাই যতো বাঙালি আ~ আসে অনেকজন আমাদের চেনাশুনা আছে মানে একদম পরিবেশটাকে সুন্দর হয়ে যায় ওখানে রবীন্দ্র সঙ্গীত সুন্দর ভাবে হয়, বাচ্ছারা নাচে classical নাচে আবার আবার আ মানে যারা মানে আমাদের বয়সী ছেলে মেয়েরা তারা গান গায় সুন্দর লাগে তারপরে অ খাওয়া দাওয়া বল, খাওয়া দাওয়া বলতে মানে আমি তো সবথেকে বেশি enjoy করি ওই particular ওই আ কি বলতো chicken এর ওই ইয়েটা, কি নাম? এ chicken এর আ কষা মাংস তারপরে মোগলাই, এইধরনের খুব ভালোভাবে বানায় আমাদের. হ্যাঁ আমার ওখানে আমার বাড়িতে পয়লা বৈশাখটা শুরু হয় সবথেকে আগে সকাল বেলায় উঠে বড়দের প্রনাম করলাম তারপরে মা বানায় ফুলকো ফুলকোর লুচি সাদা আলুর তরকারি মায়ের তো নাচের ইস~ ইস্কুল আছে তো মা ছোট ছোট বাছাদের নাচ শেখায় বিকেলবেলায় ওই অনুষ্ঠান হয় আমাদের দূর্গা বাড়ি আছে বাঙালি association এর সব বাঙালিরা আমরা ওখানে আ ওখানে join করি পুরো সন্ধেটা নাচ গান আবৃত্তি আ খাওয়া দাওয়া খুব ভালো কাটে আর সকালবেলায় ঐদিনকে আবার blood donation camp ও করাই আমরা. আমাদের কি হয় বলতো আমাদের সকালে তো আমরাতো আমি মা আর বাবা আর তো কেউ নেই তো, আম্মা~ মা সকালে ঐদিন উঠলো হম আর বাবা ঐদিন বাবার তো ছুটিই থাকে তো বাবা বেরিয়ে গেল বাজারে. তো বাজারে বেরিয়ে গেল তো বাবা খাসির মাংস বা এমনই chicken ফিকেন আনবে হ্যাঁ আর মা এদিকে সকালে জলখাবারটা সুন্দর করে বানাবে ফুলকো ফুলকো লুচি একটু ফুলকপির তরকারি, কিম্বা আলুর তরকারি সুন্দর এই শ~ সুকা সুকা একদম পুরো থাকবে আর তারসাথে একটু বোঁদে কিম্বা লাড্ডু যেটা আমরা বলি. তারপরে তারপরে বাপ তারপরে বাবা এসে বাবা এসে motton বা chicken টা আনলো তো বাবাই নিজে রান্না করবে আ আর মাকে বলে দেবে মা তুমি বা~ বাসন্তী পোলাওটা বানাও আমি এদিকে মাংস বা mottonটা বানাচ্ছি আর আ এই যা মালপোয়া ফালপয়া আছে ওগুলো বাবা বানায় আর বাবা কি করে বাবা বাজার থেকে ফেরার সময় একটা আমাদের ওখানে আছে মিস্ঠান বলে মিষ্টির দোকান ঐখান থেকে মিষ্টি দই নিয়ে চলে আসে. আমাদের ওখানেও আমার ঠাকুমা বলে ভাই পয়লা বৈশাখ তো একটু মাছ নাহলে চলবে না তো মা দইমাছ বানায় ঠিকআছে আর বাবা নিয়ে আসে লবঙ্গ লতিকা. বাবা এ ব্যাঙ্ক থাকে তো বাবা পুরো সপ্তাহভর কাজ করে কিন্তু ছুটির দিনে বাবা খুবই ল্যাধ খায়. ঠিকআছে, পয়লা বৈশাখের দিনও বাবা শুয়ে থাকবে মা জোর করে ওঠো ওঠো মিষ্টিটা নিয়ে আসো বাজারটা করে আসো মাংসটা নিয়ে আসো, তারপরে বাবা যায় নিয়ে আসে কিন্তু একটা জিনিস যে বাবা পুরো বছরভর shirt pant পরবে

হ্যাঁ, মা এদিকে সবকিছু গোচাছে আর আমাকেও মা বলছে যে বাবু একটু গুছিয়ে দে ইয়ে করে দে, আমিও করে দি. হ্যাঁ, বাবা ওই ফাকতালে গিয়ে চুপচাপ করে চাদরটা টানবে শুয়ে পরবে আর AC টা চালিয়ে বিন্দাস ঘুমিয়ে নাক ডেকে ঘুমাবে. তারপরে যখন বিকেলটা হবে তখন মায়ের গরম মাথাটা গরম হবে তারপরে বা~ তারপরে মা~ কে বল বাবকে ওঠাবে ওঠো কিছু খাবো ইয়ে হ্যান ত্যান তো বা আর মা তখন রাগের মাথায়ও বলে এখন তারপরে বাবা যায় একটু সিঙ্গারা ফিন্ঘারা নিয়ে আসে, সিঙ্গারা জিলিপি এগুলো সব নিয়ে আসে খুব enjoy করি আমরা ঐসময়. জানিস, ছোটোবেলায় এই পয়লা বৈশাখ নিয়ে এত্তো স্মৃতি আছেনা আজকে আমি room এ বসে বসে ভাবছিলাম. আমি কি করতাম ছোটবেলায়, একটা গন্ডগোল করতাম. যে বড়দের আমি আশির্বাদ না জানিয়ে, আশির্বাদ জানতাম ছোটদের আমি প্রনাম জানতাম. এই গন্ডগোলটা আমি প্রত্যেক বছর করতাম. মানে, মা যে আমায় কতবার

আমার মাসি বলতো হ্যাঁ তর আশির্বাদ নেবো? ঠিকআছে যে তর আশির্বাদ

আমার আমার ভাইও ভাইয়ের সঙ্গে যখন কথা বলি তখন মাঝে মাঝে আমার মুখে চলে আসে যে, তুই আমার প্রনাম নিবি. তারপরে না না না ভুল করছি ভুল করছি. ওকে আশির্বাদ দিতে হবে. এই ভুল টা এখনো হয়. মা আমায় সুধরতে সুধরতে পুরো মানে আঁ চলে গেলো দিনটা চলে গেলো বড় হয়ে গেলাম কিন্তু এখনো সুধরতে পারলাম না. তারপরে আমার এখানে কি বলতো ওই আমার একটা জিনিস খুব ভালো লাগে, যখন আমরা এইযে মানে আমাদের পয়লা বৈশাখটা হয়, তখন একটা জায়গায় আমরা সব বাঙালিরা চলে আসি, তো ওখানে না মানে সুন্দর লাগে যে মানে হচ্ছে যে একদম না মানে আ~ মানে আমরা Jharkhand এর মত state তে থাকছি. কিন্তু ওখান থেকে আমরা ওই মানে কয়েক ঘন্টার জন্যে মনে হয় যে আমরা কলকাতায় চলে এসেছি. একদম একদম. মানে ওই সময়টা মনে হয় এই একটা পয়লা বৈশাখ আর একটা দুর্গাপুজো. যে যেখানে থাকুক, যেরকমই চাকরি করুক, ঠিকআছে যেই কাজই করুক,

আমরা বে~ bengal থেকে বাইরে আছি, Jharkhand এ আছি বা অন্য কোথাও আছি. পুরো খুব আপন ওয়ালার একদম feelings আসে. হ্যাঁ, সেটাই. আমা~ আমার দিদা তো আগে আসতেন. সেই দিদাও বলতেন আমার এখানে মনে হয়না যে আমি কলকাতা থেকে বাইরে আছি. হ্যাঁ, আমার এখানেও যারা আত্মীয় স্বজন আ এসেছে মানে তুই বিশ্বাস করবিনা ওনারা থাকেন কলকাতাতে ঠিকআছে, কিন্তু ওনাদের এখানকার পয়লা বৈশাখ আর দুর্গাপুজো এত্তো ভালো লাগে তো ওনারা প্রত্যেক বছরই বলেন যে আমরা এইবার দুর্গাপুজো কিনবা পয়লা বৈশাখে এখানেই আসবে. এ~ এবছরও ওনারা এখানেই গেছেন আর বলেছেন যে পয়লা বৈশাখটা কাটিয়েই যাবেন.

এটা তো খুব ভালো কথা. আর আমাদের দুর্গাবারিতে যত আমরা বাঙালিরা যাই, আমাদের একটা আছে না যদি কেউ বাইরের থেকেও আসে, আমরা তাদেরকেও আপন করে নিই. এরকম নয় যে আমি তাদের চিনি না, তো আমি তাদেরকে এ invite করব না, কথা বলব না, এরকম না. যেই আসবে, তাকেই আমরা invite করি. হ্যাঁ, আর কি বলতো আমার মাসি মেসো আমার ভাই বোন একবার এসেছিলো একবারে পয়লা বৈশাখে, হ্যাঁ, তো পয়লা বৈশাখে আমরা কি খাওয়ালাম, লুচি তরকারি তো আমরা সবাই খাই. একটু খাওয়ালাম. তে মা~ মাসির খুব পছন্দ হলো, মাসির সেইজন্যে খুব ভালো লাগলো সেই জিনিসটা. হ্যাঁ, এই ধুস্কার কথা বলিসনারে. এখানে কতো মাস হয়ে গেলো ধুস্কা খায়নি, মায়ের হাতে দইবড়া খায়নি, মালপোয়া খায়নি. কি যে miss করছিনা ওই খাবারগুলো. এখানে hostel এর খাবার খেতে খেতে মুখে চড়া পরে গেছে. সত্যি বলছি. যে ওই নুন নেই ঝাল নেই, তেল কম ওই খাবার খেতে খেতে মুখে চড়া পরে গেছে. কবে যে বাড়ি গিয়ে মায়ের হাতের রান্না খাবো জানিনা. আ~ আমার বাবা তো আমার বাবা আমার বাবা হচ্ছে মালপোয়া বানানোর expert. আমার মা তো ছেড়েই দেয়, বলে আমি বানাবো না তুমিই বানাও, সেইজন্যে বাবা নারকেলের নারু,

আমার মাও তো আমার মা বাড়িতে আ তোর bread এর মিষ্টি বানায়. তারপরে তো জিলিপি বানায়. আর ঐখানকার কচুরি গরম গরম আর জিলিপি উফ্ মানে বাপক লাগে. মানে খুব ভালো লাগে মানে খুব miss করছি. মানে এখানে পাওয়া যায় ঠিকই. কিন্তু ওই~ ওই স্বাদটা আসেনা.

এখানে কি বলতো, এখানে না রঙ মিশিয়ে দেয়. আমাদের ওখানে কি একদম সামনে বানাবে, আর ওই মিষ্টিটা খেয়ে না আমাদের পয়লা বৈশাখটা পুর্ন্য হয়ে যাবে. হ্যাঁ, তারপর আমার বাবা আবার লবঙ্গ লতিকা নিয়ে আসে. তোর কিছু বলতে হবে না. গরম গরম লবঙ্গ লতিকা তারপরে তোর কালো জাম, এই দুটো আমার তো পুরো একদম মানে, পয়লা বৈশাখটা জম জমাট করে দেয়. হ্যাঁ, সেটাই. তারপরে আ আমার বাবাতো বলেছে যে, এবার পয়লা বৈশাখে এদিকে আসবে এসে একটু মানে অন্যভাবে একটু celebrate করব আমরা. হ্যাঁ, এটা আমার মাও বলছিলো যে এবার অন্যরকম ভাবে কিছু করবো. মানে এ এমনই যেটা হয়, ওটাতো হবেই, তো হতে পারে আমরা পয়লা বৈশাখে যেটা programme হয় সেটা হলো. তারপর হতে পারে আমরা কোথাও যেহেতু আমাদের বাড়িতে আত্মীয় স্বজনরা এসেছে না, তো আমরা কোথাও ঘুরতেও যেতে পারি. এটাও হতে পারে. এখনো কিছু decision টা finally নেওয়া হয়নি. আমি আগে ওখানে যাই. তারপরে যেরকম সেরকম ভাবেই করব

হ্যাঁ, তুই তো chance পাছিস যা ঘুরে আয় আমি কি করবো আমার এখানেই আমার class এ তুই তো অনেকজনকে চিনিস যারা এখানে বাঙালি ওদের সাথেই একটু celebrate করার চেষ্টা করবো. হ্যাঁ এখানেতো অনেকই বাঙালি বন্ধুরা আছে, তো অনেকেই যাবেনা, আর বা অনেকেই মানে কলকাতায় বাড়ি ওরা তো যাবে. ছুটি ছুটি নিয়েও যাবে. কেও অনেক কিন্তু অনেকে যাবেনা তো ওদের সঙ্গে enjoy করিস.

হ্যাঁ, তার উপর এত চাপ, রাতের ঘুম উড়ে গেছে. এই assignment পড়াশুনা আর internship এর চিন্তায়. এই পয়লা বৈশাখ আসছে মনেই ছিলনা. তুই বললি তোর র হ্যাঁ হ্যাঁ পয়লা বৈশাখ আসছে. আর একমাসও নেই.

কিন্তু আগে ছোটবেলায় যে একটা excitement ছিলো, সেটা এখন একটু কোথাও গিয়ে কমে গেছে. তাইনা? হ্যাঁ, সেটা তো আছে. একটা জিনিস দেখেছিস ছোটবেলায় সবাই আমাদের জামাকাপড়, বা টাকা কিছু দিতো. এখন, কিছু দেয়না, এখন বলে বাবু,

সেটটি সেটাই সেটাই একদম. এখন অতো আত্মীয় স্বজনরা আসেনা, খুব কম. আর অত সব কেউ দেয়ওনা. হ্যাঁ সেটাই. তারপরে আমাদের মা বাবারা, নিজেই মানা করেছে, যে এত বড় হয়েছে কি দিচ্ছে আপনারা. হ্যাঁ হ্যাঁ এবার নিজে কমানোর বয়স হয়ে গেছে, নিজে কামবি নিজে কিনবি. আর ওই ওই বয়স গেছে যে বড়রা এসে টাকা দেবে, পাঁচশ টাকা দুশো টাকা হাতে ধরিয়ে দেবে . কিন্তু ওই দিনগুলো ভালো ছিলো. কিন্তু কিন্তু এখনো, এখনো আমাদের দিদা ঠাকুমারা কিন্তু মানে ক যতই টাকা হোক দেবে কিন্তু. হ্যাঁ হ্যাঁ , আমার ঠাকুমা তো এখনো পাঠায়. প্রতি মাসে পাঠায় হাত খরচা. আমার বাবা মানা করে যে তুমি এখনো পাঠাবে. কিন্তু আমার ঠাকুমা বলে যে না, আমি যতদিন বেঁচে থাকবো আ আমি আমার নাতনিকে পাঠাবো.

সেইজন্যে এখনো পাঠায়. কিন্তু ভালো লাগে ওটাতে. মানে ভালো লাগে. যে ঠাকুমা দিচ্ছে. আগে যখন দাদু বেঁচেছিলেন তখন দাদু দিতেন, তখন আমি ছোটো ছিলাম. আর এখন ঠাকুমা দেয়. আমারতো দাদু নেই কেউ নেই. দিদাই আমাকে দেয়. দিদাই আমাকে... মাসি পাঠিয়ে দেয়, বলে দিদা এটা তোকে পাঠিয়েছে. এটা নে, তর পয়লা বৈশাখের ইয়ে হম, ঠিক আছে চল. অনেক কথা হলো.

তোকেও পড়তে হবে আমাকেও পড়তে হবে. রাখি তাহলে. আর একটু assignment ফাস্সায়মেন্ট গুলো একটু পাঠাস যদি পাস কিছু সেগুলো পাঠাস একটু নাহলে ভাই চাপ হয়ে যাবে. হ্যাঁ হ্যাঁ আরে আরে হ্যাঁ আমিও তো ওটাই আজকে নিয়ে বসেছিলাম. মাথায় কিছু ঢুকছিল না. group assignment দিয়েছে, তো সবাই বলছে কিভাবে কি করব. কিন্তু ঠিকআছে আমি কিছু পেলে আমি তোকে নিশ্চয় পাঠাবো. ঠিকআছে.

আমাকে অঙ্কে মজবুত করার জন্য আমার অভিভাবকরা অনেক খুজে খুজে এক জাদরেল tutor জোগাড় করছে

গাধা পিটিয়ে ঘোড়া করার জন্য খ্যাতি ছিল তার

ইয়া বড্ড গো৺প মোটা ভুরুর নীচে আগুনে চোখ হাতে বেতের ছরি গুরু গম্ভীর কণ্ঠস্বর মাঝে মাঝে যখন ধমকাতেন আওয়াজটা মেঘের গর্জনের মত লাগত

সপ্তাহের চার দিন তিনি আমাকে হামালদিস্তার মধ্যে ফেলে অঙ্কের মুগুর দিয়ে থ্যতলাতেন

এই বুড়ো বয়সে আর লুকিয়ে লাভ নেই

যেদিন যেদিন তার আসার কথা সকাল থেকেই আমার হাত পা ঘামতে শুরু করত

তার পড়ানোর পদ্ধতিটি ও ছিল ভয়াবহ

প্রশ্নমালার পর প্রশ্নমালা অঙ্ক গড় গড় করে কষে দিতেন খাতায়

বঝেছি কি বুঝিনি সেই বিষয়ে তার কোনো মাথা ব্যাথা ছিল না

প্রানের দায় আমি ওই কষানো অঙ্ক গুলিকে দাড়ি কমা সমেত মুখস্ত করার চেষ্টা করতাম তার ফল হত মোক্ষম সময়ে উল্টো পাল্টা হয়ে যেত সব স্মৃতি বিশ্বাসঘাতকতা করত বুদ্ধিতে জট পড়ে যেত

বাড়িতে মার খাওয়ার মাত্রা যত বাড়ত তত কমতে পরিক্ষার নম্বর আর ততই তীব্র হত অঙ্কের ভীত

six -এর half yearly পরিক্ষায় একশোর মধ্যে শূন্য পেলাম

তখন আমার জ্যাঠামশায় একদিন সেই বিভীষণ tutor টিকে বিদায় দিলেন

যদি বুঝিয়ে টুঝিয়ে মাথায় কিছু ঢোকাতে পারে মেরে ধরে তো আর কিছু হলো না

তক্ত চাটু থেকে গনগনে উনোনে এসে পোরবোনা তো

ঠাকুরকে ডাক ছিলাম যেন চেহারাটা দেখেই হৃ হৃদ কম্পন না হয় যেন একটু নরম সরম মানুষ হয় অবশ্য ভরসা পাচ্ছিলাম যে খুব এমনটা নয়

মাথায় উরো খুরো একরাশ চুল খোচা খোচা দাড়ি জামা কাপড় কেমন আলু থালু ময়লা মতন চোখে মোটা কাচ লাগানো কালো frame -এর চশমা

একটু সামনের দিকে ঝুঁকে পরেছে মানুষটা কি রকম যেন সঙ্কুচিত ভাবে এদিক ওদিক তাকাচ্ছে হাতে একটা লম্বা ছাতা কাধে একটা ছেড়া ঝোলা ব্যাগ তার chain টাও কাটা

একতারা কাগজ উকি মারছে সেটা থেকে

প্রথম দর্শনেই ভয়টা একটু কেটে গিয়েছিল আমার

তাই বেশ smart ভঙ্গিতে পড়ার table -এ গিয়ে বসলাম

আমার নতুন master মশাই খুব সঙ্কুচিত ভঙ্গিতে একটু হাত বুলিয়ে দিলেন আমার পিঠে

তারপর সে অপরাধী অপরাধী চাহনিতে একবার পর্দা ঝোলানো দরজার দিকে তাকিয়ে নিলেন

আমি ঘাড় নেড়ে হ্যা বললাম উনি বললেন ভয় পাও খুব

আমি ফের ঘাড় নাড়িতে নাড়িতে কিছুক্ষণ চুপ করে রইলাম

তারপর গলাটা আরও একটু নামিয়ে করুন মুখে বললেন আমিও কাউকে বোলো না কিন্তু

কিন্তু অঙ্ক আমি তেমন পারি টারি না ভয় ও পাই শক্ত অঙ্ক দেখলে এখন তুমিই আমার ভরসা

আমি তুতলে তুতলে একাকার আআমি কি কি করে ব ভর

sir আমার একটা হাতের মুঠো ধরে ফেলে বললেন তুমি একটু সাহায্য কোরো আমায় আমি তো প্রায় solve করতে গিয়ে আটকে যাব তুমি একটু মাথা খাটিয়ে উত্তর দিও সে সব জায়গাগুলো

তোমার মন বয়সী brain fresh বুদ্ধি তুমি ঠিক পারবে আর কাউকে যেন কিছুটি বলে ফেলো না খুব বিপদ হয়ে যাবে

বিস্ফোরিত চোখে নতুন master মশাইকে দেখছিলাম আমি

কি রকম কাচুমাচু মুখ কাদো কাদো স্বর চোখ দুটো দেখে ভারী মায়া হলো হঠাৎ মনে কি রকম একটা অদ্ভুত জোর এলো

আপনারা জানেন সহানুভূতি কত তীব্র একটা আবেগ

বিপন্ন কে সাহায্য করার জন্য বেতো দূর্বল মানুষ ও এক নিমেষে প্রান তুচ্ছ করে ঝাপিয়ে পরে কখনো কখনো